hardware এবং software দক্ষতা প্রয়োজন Chief Information Security Officer হলেন CISO যেই সেই ব্যক্তি যিনি সমগ্র সংস্থা জুড়ে নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে এবং IT নিরাপত্তা বিভাগের কার্যক্রম তত্ত্বাবধান করেন Chief Security office cf ও হল একটি company র শারীরিক অথবা cyber নিরাপত্তার জন্য দায়ী নির্বাচিত নিরাপত্তা প্রকৌশলীরা IT র অবকাঠামোর মধ্যে মান নিয়ন্ত্রণের ওপর Focus দিয়ে company র সম্পদকে কুণ্ঠি থেকে রক্ষা করে, নিরাপত্তা স্থপতিরা একটি Enterprise এর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 বিভিন্ন ধরনের দায়িত্ব রয়েছে যার মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রণের পরিকল্পনা করা এবং Digital file রক্ষা করা এবং অভ্যন্তরীণ ও

নিরাপত্তা পরীক্ষা করে অপব্যবহারকারীদের দ্বারা শোষিত হতে পারে এমন দুর্বলতায় সন্ধান করে threat hunters হলো হুমকি বিশ্লেষক যাদের উদ্দেশ্য হলো দুর্বলতা এবং আক্রমণ উন্মোচন করা এবং ব্যবসার সাথে app করার আগে তাদের প্রশমিত করা ব্যবসার সাথে আপোষ করার আগে তাদের প্রশমিত করা অন্যান্য cyber security career রের মধ্যে রয়েছে নিরাপত্তা পরামর্শদাতা Rate সুরক্ষা Officer cloud security architect security operation manager এবং osoc manager এবং বিশ্লেষক নিরাপত্তা তদন্তকারী ptographer এবং নিরাপত্তা প্রশাসক বর্তমানে সমগ্র ভারতে বিভিন্ন ধরনের cyber crime চারিদিকে ছড়িয়ে পড়েছে আমরা সেই Cyber crime এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলছি আধুনিক Enterprise এ ব্যবহার করা Devise ব্যবহারকারী Devise এবং

এইতো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো?

কি action hero? হ্যাঁ আমিও তো দেখলাম।

ও আহ আমিও সেদিন টাকা দিয়েই কেটেছি, আহ তোমার কেমন লাগলো movie টা? আর আমার আহ আমার মানে ওই মানে entertaining যদি বল হ্যাঁ entertaining ঠিক আছে একবার দেখার মতো ঠিক আছে আর last এ শুদু একটা twist আছে ওটাই ভালো আর বাকি movie টাই ওই হ্যাঁ, তুমি যে রকম বললে predictable মনে হচ্ছিল but আমি ভেবেছিলাম হয় তো villain টার ending টা হয়তো last এ villain টা বন্ধু হয়েযাবে কারণ villain টা মনেহচ্ছিল ওর fan একটা scene আছে না যে এর আহ যে ঐতো মনে হচ্ছিলো ওর fan তা last এ fan টা ওই মানে গোয়ার্তুমি টা দেখালো ওটা কে আর ভাঙলো না, মানে ওটা কে actually এ রকমই হয় originally ওদের গোয়ার্তুমি টা ওইরকমই হয়,

তাই না ঐরকম কি হয়? আদৌ জানি না, হ্যাঁ, আর হ্যাঁ একটা জিনিস খুব fake লেগেছে অতো দামি গাড়ি ঠিক আছে? প্রথম কথা যত ও বড় celebrity হল তো ওর কাছে সেই সময় গাড়ি টা বিশাল দামি। ও প্রথম গাড়ি নতুন গাড়ি আর নতুন গাড়ির যত্ন মানে একটা বড় celebrity ও প্রথম আহ প্রথম এক সপ্তাহ at least নতুন গাড়ির মর্ম যত বড়োই celebrity হোক খুব ভালো হয়, যেমন নতুন phone যে কোনো মানুষের কাছে প্রথম এক সপ্তাহ চাক চিকচিক করে রাখে হম পর হচ্ছে সব ভাঙলে-ফাঙলে অত দেখে না কিন্তু প্রথম এক সপ্তাহ at least তো তোমার থাকবেই সেখানে প্রথম রাতেই, গাড়ি কিনেই বেরিয়েছে দেখো looking glass টা ভেঙ্গে দিল অতো বড় looking glass টা রাস্তার মাঝখানে পরেগেল ওটা চোখের সামনে তো মানে একটু চোখ ঘোরালেই looking glass টা পড়বে ওটা ওর চোখ এ না কি পড়ল না ও tension এ গেল,

হ্যাঁ মানে at least ও sensibull হ্যাঁ,

এটাই তো sensible তো হম তো সেটাই বলছি ওঅতো বড় টা ফেলে চলে গেলো আর ওটা যাওয়ার পর মনেও পড়ছে না। ওটা যে ফেলে চলে গেছে ওটা মনেও নেই ওর তাহলেই মাঝ রাস্তায় গিয়ে মনে পরে ও খবর এ গিয়ে দেখলো তারপরে মনে পড়ল এতো টাই শেষ, হম ওটা হয় হরিয়ানা দিকে মাঝে-মধ্যে হয় ওখানে রকম লোকেরাই হয় police এর থেকে ছিনিয়ে নিয়ে চলে যাই হ্যাঁ ওখানে MLA ফরচুনার গাড়ি দেখাচ্ছে ওখানে হরিয়ানা তে মন্ত্রী মানেই ফরচুনা। এটা ওদের মানে point লোকে ওখানে fortuner কেনেই এই জন্যে যাতে police দূর থেকে দেখতে না ধরে মানে ওখানে এমনি normal বড়োলোক মানুষরা political না হলেও কেনে ফরচুনা যদি বড়োলোক হয়। কারণ জানে police দূরথেকে দেখলে ধরবে না কারণ fortuner থাকা মানেই হয়তো ওখানে কোন মন্ত্রী রয়েছে এটাই হচ্ছে ব্যাপার, হ্যাঁ তো ওখানে মন্ত্রী দের ওই রকমই power ওরা কেউ কে মানে না। হ্যাঁ ওটা তো বাড়াবাড়ি তার মধ্যে বেশি বাড়াবাড়ির লন্ডনে গিয়েও police মেরে দিচ্ছে এই মেরে দিচ্ছে আহ অতিরিক্ত বাড়াবাড়ি ওখানে তুমি ওই রকম মেরে ঘুরে বেড়াতে পারবে? Over night হ্যাঁ ওই যো ওই টা দেখালো ওই যো visa কে ওই খানে ভয় দেখালো visa ছেলে টা কে একটা চোখ দেখালো না বড়োবড়ো চোখ করল তো visa দিয়েদিল মানে জানে ও যদি visa না দেয় ওকে ওখানে বাইরে বেরোলে ওকে মেরে দেবে ওটাই

উহ হ্যাঁ ও তো নিজের বাড়ি দেখালো ওখানে welcome home বলল না ওখানে হম

আহ হ্যাঁ, হ্যাঁ। তো ওই আর কি তা আমার মোটা মোটি ঠিক লেগেছ আহ মানে entertaining ওই একবার দেখার মতো movie

আহ আর ওটা তো বাড়াবাড়ি দেখিয়েছে মানে দাউত এই তো মানে দাউত level এর নাম নেইনি খালি দাউত level এর ই দেখিয়েছ ওখানে গিয়ে ও party এর ভিতরে গিয়ে গুলি করে অত গুলো security guard মেরে বেরিয়ে এলো, হ্যাঁ, হ্যাঁ extremely বাড়াবাড়ি অতক্ষণ কথাই বলবে না আগেই গুলি করে মেরে দেবে।

আহ আমার দেখার ইচ্ছা আছে আফটার বেরোচ্ছে, ষোলো তারিখে আফটার টা way of water ওটা বেরোচ্ছে ওটা দেখার ইচ্ছা আছে।

দেখলে না ওটা, ওটা আমার এখানে তোমার কাটা আছে তোমার infinity mall এ ওটা আমার অনেক দিন আগে থাকে ticket কাটা একা কেটে রেখেছি ষোলো তারিখে যাচ্ছি। হ্যাঁ, তখন তো জানিনা তুমি আসছো, না হলে তোমার সাথে কেটে নিতাম, আহ তুমি যদি যাও তাহলে আমি বলতে পারি infinity mall এ যদি সামনের দিকে পাই তোমার ticket তা হলে কেটে নিতে পারি ওরকম দামই পড়বে যাবে তুমি? জানিও তাহলে সেই বুঝে কাটবো, যদি আগে জানতাম আমি কেটে রেখেছি কারণ কি কারণ হচ্ছে আমি trending topic এর উপর একটু movie review করি আমার ভালো লাগে নিজের জন্যেই করি movie এর উপর যেমন কদিন wakanda পরের বার বেরোলো আহ ওটার ও আমি movie review করলাম। তারপর হচ্ছে ভেরিয়া বেরোলো ওটার একটা short movie review করলাম তারআগে বহ্মাস্ত্র বেরিয়ে ছিল বহ্মাস্ত্র movie ও করেছি ও করি ভালোলাগে, ভেরিয়া খুব ভালো, খুব ভালো entertaining full হাসতে-হাসতে পেট ব্যাথা হয়ে গেছে আহ ভেরিয়া দারুন movie দারুন movie ভেরিয়া আহ হাসতে-হাসতে আমার পেট ব্যাথা হয়ে গিয়েছিলো খুব ভালো movie আহ আমার তো মানে আমার trailer ফ্রেলার দেখে যায়নি এমনি গেছি ভেরিয়া দেখতে এটা আমার দারুন লেগেছে খুব হাসি মানে হাসতে-হাসতে পেট ব্যাথা হয়েযাবে এ রকম স্ত্রী দেখেছিলে তো স্ত্রী যে রকম ওই রকম স্ত্রী স্ত্রী যে রকম এটা actually ভূত universe হ্যাঁ স্ট্রী স্ট্রী এটা হচ্ছে একটা ভূত universe বুঝলে তো? ওদিকে আমার স্ত্রী, ভেরিয়া এগুলো সব একই সাথে মানে এগুলো আঞ্চলিক ভূতগুলো কে একই সাথে জড়ো করেছে যতসব আঞ্চলিক ভূতের কাহিনি আছে সে গুলোর উপরেই story নাম টা ভুলেগেলাম ওই স্ত্রী এর ই director স্ত্রী রুহি তারই director হ্যাঁ আরে এখানে একটা ব্যাপার আছে ওই স্ত্রী তে যে যে তোমার জানা হয়েছিল যে character টা অভিষেক ব্যানার্জি যে character টা করেছে আহ জানা অভিষেক ব্যানার্জি যে character টা ওর নাম জানা, তা ভেরিয়া তে দেখাচ্ছে ওর নাম জেডি আহ তা জেডি টা হচ্ছে short নাম জানা লেবান না কি একটা নাম আহ তো ওর series এ যে ছিল ওই এখানে আছে।

বরুন ধাবান এখানে ভালো acting করেছে, খেটেছে ছেলেটা ও খেটেছে এখানে acting টাই দারুন করেছে আরে ওর মধ্যে talent আছে ওকে না সেই রকম director পায়না দেখো তুমি আহ বাদলাপুর দেখনি বলো?

বাদলাপুর কিন্তু ভালো করেছি ও acting টা দেখবে, বাদলাপুর দেখবে বাদলাপুর এ দারুন acting করেছে ও তো সে রকমই তারপরে বাদলাপুর ওই movie টার নাম করো না কি? আরে আহ কি যেন অটাম, অটাম না কি একটা করলো না? কি যেন? movie টার নাম ভুলে গেলাম আরে ঋতুর নাম এ অক্টোবর, অক্টোবর হ্যাঁ

আহ অক্টোবর movie তো ভালো movie movie টা চললো না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ অক্টোবর movie টা এতো ভালো movie হলো হ্যাঁ তো ভাবো অত ভালো movie টা চললো না, তাই এই গুলোই হয় ভালো movie গুলো চলে না তাই entertaining movie করে। তাও এই movie টা ভালো বরুন ধাবান এর ভেরিয়া টা, আহ বলো? হম বলো? শুনতে পাচ্ছ? তারপর বলো? কোনটা ভেরিয়া ভেরিয়া তো super duper hit হয়ে গেছে ভেরিয়া যথেষ্ট টাকা কামিয়ে নিয়েছে ভেরিয়া successful movie এই আই আইশঙ্করনা এটা action hero এটা action hero টা আমি জানি না review আমি খুব একটা দেখছি ও না এখানে একটা item dance আছে মল্লিক কি যেন মালাইকারোরার ওকে খুব hot লাগছে, তো ওটার জন্য আহ আরও অনেকে দেখছে movie টার গান টান টা but বাকি all over movie যদি দেখো সে রকম একটা সে রকম response পাচ্ছি না,

আমি দেখলাম ওই যে বসেছিলাম সেই দিনটা ফাঁকা দুপুরবেলাটা actually বিকালে actually আমি যেতাম না দুপুরবেলা এক জায়গায় আমার কাজ ছিল তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আবার সেই বিকালে একটা জায়গায় দেখা করার, মাঝখানটা কি করবো বাড়ি ফিরলে আর দেখতে পারবো না তাই জন্য মাঝখানটা time টা কি করে কাটাবো? হ্যাঁ movie টা দেখে আসি সেই জন্যই দেখতে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তবে আফটারটা আমার দেখতে যাওয়ার খুব ইচ্ছা ওটা দেখি কেমন হয় অনেক movies release হচ্ছে দু-হাজার এ তো ভর্তি ভর্তি movie পাঠান, সালমান খানের টাইগার থ্রী। প্রচুর movie আসছে, প্রচুর তারপর হ্যাঁ এমসিইউ এর ও কতগুলো movie মার্গ সিনেমা, টেক ইউনিভার্স তুমি দেখো মার্গ সিনেমা, টেক ইউনিভার্স? মার্গ সিনেমা, টেক ইউনিভার্স তো মানে আমি আর আমার girl friend এর favourite যখনি কোনো movie হয় আমরা first day first show তে যাবোই যাবো আহ একসাথেই যাই আমরা।

Next তো ওই তো আহ একটা ফরএভার গেলো এর পর মার্গ সিনেমা টেক ইউনিভার্স এর next movie আসছে তোমার ও কদিন আগে একটা hotstar এ disney plus hotstar ওটা আছে না তোমার, আরে disney plus, disney plus যে disney plus এ মার্গ সিনেমাটিক্স এর সব web series সিনেমা গুলো আছে ওখানে একটা movie release হয়েছিল। Okay, okay, okay, okay ঠিক আছে ঠিক আছে। একটা family খুব দূর থেকে অন্য জায়গায় shift হলো সে family তে দুই বোন বাবা আর মা

তার বাবা আগে ঢুকে পাখা light টা জ্বাললো ওখান থেকে একটা লোক এলো এসে বললো কোনো কাজ আছে বললে হ্যাঁ ভালো করেছো চলে এলে খুবই কাজ সবেতো এলাম এখানে আচ্ছা অনেক কাজ আছে নাকি বাবু? বলুন কি কি করবো কত দেবেন এটা আগে বলুন? আচ্ছা বাবু যতদিন রাতে থাকা যাবে না কেন?

আচ্ছা তুমি তাড়াতাড়ি এইগুলো গুছিয়ে নাও তো তাড়াতাড়ি করো আমাদের কে কাপড় চোপড় রাখতে হবে নাকি, ঠিক আছে বাবু আমি করছি কে গুলো সে তাতাড়ি করে কাজ গুলো ঠিক করলো ঘর টোর পরিষ্কার করলো। তার বৌ তাকে জিজ্ঞাসা করলো কি বলছিলো সে লোকটা সেই লোকটা লোকটা কি করছো তার নাম হরি হ্যাঁ ওই হরি সে কি বলছিলো? সে রাতে থাকেব না কেন? আরে বাবা তুমি জানো না এতো উল্টো পাল্টা কথা হয় এখানে এই এইনা আছে তা না আছে যত কত বলে হ্যাঁ তা তো আছে ছাড়ো আমি এই সব বিশ্বাস করি না। হ্যাঁ তাই তো বললাম ঠিক আছে তুমি বাবু কে নিয়ে ওখানে বলো ওখানে ওকে বসতে বোলো তো আমার কথা শোনে না কে জানি কোথায় চলে গেলো এই ছেলে টা? ছেলেটা? বাবা তোমার ছোট মেয়ে ছেলে থেকে কম নাকি হ্যাঁ এইটা তো আছে ঠিক আছে দেখছি কোথায় মোনা তুমি কোই? বাবা ওপরে বাবা দিদির সাথে ওপরে আছি ছাদে, আচ্ছা এখানে ছাদ আছে নাকি দেখিতো? তার বাবা উপরের দিকে গেলো খুঁজে দেখে তা মেয়েরা তো নেই অরে মোনা কোথায় তুমি তার মেয়ের আওয়াজ নিচে থেকে আসে বাবা নিচে নিচে? বাবা তখন থেকে আমি আর দিদি যে নিচে আছি

মোনা এতো ছোট আমরা ওকে নিয়ে ছাদে যাবো নাকি তাই টি ভাবলাম ছাড়ো, ঠিক আছে চলো চলো আমাদের room টা ঠিক হয়ে গিয়েছে তোমরা কোন room নিবে দেখে নাও মোনা বললো বাবা ওই ছোট্ট room টা আমি নোবো ঠিক আছে নিয়া নাও আর তুমি কোনটা নেবে বাবা ওই room টা আমি নেবো ভাবলাম ছাড়ো না মা ছোট বোন তো তোমার যাও ওখানেই শুয়ে পড়ো না বাবা আমি তাহলে তার পাশের room টা নি নেবে নাও তাহলে আমি আর তোমার মা তাহলে ওই দিকের room এ ঘুমাই ঠিক আছে বাবা আমরা যাচ্ছি তাহলে room এ হ্যাঁ বাবা তোমরা fresh হয়ে যাও হয়ে এসো তখন আমরা dinner করবো হ্যাঁ বাবা ঠিক আছে বাবু ও বাবু হরি আওয়াজ দিলো কি হয়েছে আমার রান্না করা হয়ে গিয়েছে আমি এবার বেরাচ্ছি সে এসে বললো সে যাচ্ছে এতো তাড়াতাড়ি হ্যাঁ বাবু আমার কাজ কর্ম হয়ে গিয়াছে আবার কাল সকালে আসি এই ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে তার বৌ পাস্ থেকে বলে ঠিক আছে হ্যাঁ আমি চলে আসবো কিন্তু কাল আপনারা সকাল বেলা কি খাবেন বলুন? তুমি আসতো তার পর আমি বলছি ঠিক আছে বাবু আসছি মালকিন আসছি হ্যাঁ এসো ঠিক আছে যাও সে বেরিয়ে পড়লো বেরাতে বেরাতে সে আবার ঘুরে বললো মালকিন রাতে বাচ্চাদের বাইরে বের করেত দেবেন না জানলা দরজা বন্ধ করে দেবেন সে বলে হাসতে হাসতে চলে গেলো সে নিজের বরের মুখ দেখে পাগল নাকি তোমার হরিটা হ্যাঁ ছাড়ো ওকে চিনলো আমরা dinner এর জন্য বসি মোনা সোনা কি তোমরা? কেউ আওয়াজ দেয় না মোনা সোনা কোই মোনা আওয়াজ দেয় বাবা বাবা কি হলো চলে আসো এখানে বাবা দিদি কোই? দিদি কোই মানে? সে নিজের room এ ই হবে না বাবা নেই নেই? কোথায় গেলো? জানি না বাবা আমি তো দিদি কে নিতে এলাম। দাঁড়াও একটু দেখো তো হ্যাঁ হ্যাঁ চলো তো। সোনা কোই জানি না বাবা তখন তাতে এখানেই গেলো এখন নেই নিজের room এ নিজের কামরা ছেড়ে কোথায় গেলো সে? দেখি উপরের দিকে দেখি তুমি দেখো তো বাইরের দিকে। ঠিক আছে মোনা তুমি ঐদিকটা দেখো, আচ্ছা বাবা আমি দেখছি তারা সব মিলে সোনাকে খুঁজতে লাগলো সোনা এলো। সোনা বলছে বাবা আমি এই তো তার বাবা দেখে বলে কোই বাবা তুই? এই তো বাবা আমি এখানে তুই এখানে কি করছিস? কিছু না তো বাবা আমি এই ঘুরতে ঘুরতে চলে এলাম ঘুরেত ঘুরতে চলে এলি এ কি কথা? তুই আমাদের না জানিয়ে এখানে কি করছিস মা? সব কিছু জানানোর দরকার আছে নাকি বাবা?

হয় ঠিক বলেছো তোমার মেয়েতো একটা কথা শোনে না চলো তোমরা সবাই খেতে বসো। ঠিক আছে, সবাই মিলে খাওয়া দাওয়া করলো মা আর দাও, এই নে মা খা পাঁচ মিনিট পর আওয়াজ মা আর দাও নে বাবা নে, মা আরেকটু নে মা আবার দাও ওর মা ওর মুখের দিকে তাকায় কত খিদে পাচ্ছে তোর তুই আবার খাবি হ্যাঁ মা আমিঃ খাবো আচ্ছা নে খা মা খুব খিদে পাচ্ছে আর দাও বাবা আর চাল নেই নেই মানে আমাকে চাই আমার খিদে পাচ্ছে তার বাবা রেগে মেগে উঠে বললো কি হচ্ছে তোর? ইয়ার্কি হচ্ছে নাকি এতো কষ্ট করে আমরা সবই দূর থেকে এলাম আর তুই এরকম করছিস কেন রে? এরকম তো খেতে চাস না আজকে এতো খিদে পেয়েছে? নে আমার খাবার টা ও খেয়ে নে দাও সে আবার খেয়ে নিলো বাবার খাবার টা ওর বাবা তার মুখ দেখতে রইলো মা আরো খিদে পাচ্ছে কিছু আছে তো বলো। সে রেগে মেগে উঠে চলে গেলো তার বাবা তার মুখ দেখতে রয়ে গেলো আমার মেয়ে এরকম ছিল কি জানি পাগল হয়েগেছে মেয়েটা এখানে এসে না গো। মনে নেই আসার সময় সে নিজের সাইকেল টা আন্তে বলছিলো আমরা আনলাম না ওহ এই ব্যাপার তোমার মেয়েতো পুরো তোমার মতো কেন গো আমি কি করেছি হ্যাঁ আমি কি বলেছি এই নিয়ে দুই স্বামী স্ত্রীর ঝগড়া শুরু সবাই নিজের নিজের কামরায় গিয়ে ঘুমিয়ে পড়লো। রাতের বেলা হটাৎ মোনার ঘুম ভাঙলো সে উঠে দেখেনা সোনার room এ light জ্বলছে সে দেখে ও ভাবে দিদির room থেকে আলো কিসের আলো? এতো রাতে দিদি জেগে কি করছে? মনে হয় আমার মতো ঘুম ভেঙে গিয়েছে হতে পারে যে দেখে আসি দিদি দিদি মনে ছুটে ছুটে যায় দিদি আমাকে ভয় লাগছে দিদি আমার ঘুম পাচ্ছে না সোনা নেই সোনা দিদি কোই তুমি? আমি ভাবলাম তুমি এখানে হবে দিদি, মনে হঁয় দিদি ভয়তে মা বাবার room এ আছে যাই যাই আমি ও যাই সে room টা knock করে দুবার knock করলো তখন ওর মায়ের ঘুমটা ভাঙলো খুলে দেখতো কে কে? আমি মা মোনা বাবা তুই? মোনা ছুটে পড়ে নামলো তার room থেকে না সে gate খুলে বললো এখানে কি করছিস মা? তুই ঘুমাস নি? মা দিদি কোই দিদি? দিদি সোনা নিজের room এ হবে মা না মা সে room এ নেই room এ নেই মানে? নেই মা তাই তো আমি ভাবালাম সে এখানে না মা এখানে নেই কি গো শুনছো কি হলো তোমাদের? রাতে খেতে দেয় না ঘুমাতে দিচ্ছে না কি করছে ওরা? দেখো সোনা নেই সোনা নেই মানে এই মেয়েটা না জ্বালিয়ে খাচ্ছে দেখি তো কোথায় গেলো মেয়েটা তার বাবা রেগে মেগে উঠে গেছে ছুটে খুঁজছে সব মিলে কোথায় চলে গেলো এতো রাতে। ওর মা খুব কাঁদছে আমার মেয়ে কোথায় চলে গেলো কোথায় চলে গেলো আমার মেয়ে ততক্ষন ওদের ওখানে land line এ ফোন এলো সে ফোনটা receive করে বলে hello hello আমার আমার উম আপনি কে? আমার মেয়ে কে আমি খুঁজে পাচ্ছি না উম মা মা আমাকে বাঁচাও মা মা আমাকে বাঁচাও সোনা সোনা তুই কি করছিস মা তুই কোথায় মা আমি ছাদে মা আমি ছাদে ছাদে কে ফোন করেছে সোনা সব মিলে ছুটেছে গিয়ে দেখছে কোথায় সোনা নেই সব দিকে অন্ধকার ট্যাংকি বন্ধ সোনা নেই সোনা কে খুঁজে পাচ্ছে না ওর বাবা বলে কে ফোন করেছিল তোমায় কে কে করেছিল? সোনা করেছিল না সোনার কাছে ফোন আছে নাকি সে ফোন করবে তোমায়? করেছিল সে সেই ফোন করেছিল আমার মেয়ে এখানে খোঁজ দেখো কোথায় আছে সে খোঁজ কেউ খুঁজে পায় না কোনো জায়গায় সোনা নেই ওর মা খুব কাঁদছে কেঁদে যাচ্ছে আমার মেয়ে আমার মেয়ে কোথায় চলে গেলো কোথায় চলে গেলো আমার মেয়ে? ততক্ষন ট্যাংকির ভেতর থেকে আওয়াজ আসছে উম মা মা ওর বাবা ঘাবড়ে গেলো অরে তুমি মোনা কে নিয়ে নিচে যাও আমি দেখছি মোনা কে নিয়ে নিচে চলে গেলো তার মা। সোনার বাবা টাংকিটা খুললো খুলে দেখছে ওর ভেতর সোনা সোনার চোখ টোখ লাল সোনা ভয়ে কাঁপছে বাবা বাবা তুমি চলে বাবা বাবা আমি ফোন করিনি বাবা কেউ আমার নাম নিয়ে ফোন করলো বাবা আমি শুনতে পেয়েছি বাবা হ্যাঁ মা আমি বুঝতে পারছি মা এখানে কিছু ঠিক নেই বাবা বাবা আমাকে বাঁচাও বাবা চল মা চল এখন থেকে চল বাবা এতো রাতে কোথায় যাবো চল মা এখন থেকে বেরই আমরা এই ঘরটাই ভালো না ঠিক বলছিলে সবাই হ্যাঁ মা চল বের এখন থেকে বাবা উঠবো আমি ওঠ মা ওঠ ট্যাংকির ভেতর থেকে যেই উঠছে যে ওর পা টেনে নিলো বাবা বাঁচাও বাবা আমার পা টানছে কে বাবা বাবা আমার কেউ পা টানছে কে আছে ছেড়ে দাও আমার মেয়েকে ছেড়েদাও সে খুব জোর নিজের সোনার হাত টা টানলো সোনা বাইরে এলো এসে বলছে বাবা ভিতরে কেউ আছে বাবা তার বাবা টর্চ জ্বালিয়ে দেখছে ভেতরে রক্ত রক্ত ভর্তি অনেক পুরোনো লাস পরে আছে

তার বাবা অনেক পুরোনো পুরোনো বই পড়তো তাতে লেখা ছিল কোনো লাস তাস পাওয়া গেলে তাকে সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিতে হয় তার বাবা ছুটে পড়ে গিয়ে দেশলাই আনলো। ওই লাশটাকে নিচে নিয়ে নামলো নিচের ময়দানে নাবার পর ওই লাশটাকে জ্বালিয়ে দিলো, যে যার লোক প্রচুর আওয়াজ প্রচুর চেল্লানি সব ভয়েতে চুপচাপ।

তো ধরো আমরা যোক করে দিলাম এইযে এইযে যোক করে দিয়েছি জোক করে দেওয়ার পর এই রেখাটাকে পেছনের দিকে বাড়ায় দেও এই যেমন উপরে বাড়ায় দিছি আচ্ছা বলতো এইযে যে blue color এর ডাকটা যেটা আমি আঁকলাম এইটা এক কোথায় বললে এটাকে কি আমি ছেদক বলতে পারবো

এইবার দেখো এই ছেদক টা এক্সসখী যে কোনটা তৈরি করেছে এই যে কোন এই কোন টাকে যদি আমি theta বলি এই কোন টাও কিন্তু আমাদের বলতো কি হবে এই কোন টাও কিন্তু আমাদের theta হবে বুঝতে পারছো এই কোন আর এই কোন কিন্তু সমান তাহলে del Y by del X del Y by del X এইটা মানে এই কোণের অবশই বুঝতে পারছো যে এই কনের ten thita তারমানে খেয়াল করবা কিন্তু তার মানে কোনো কিছু ছাড়া just তুমি যদি del Y bye del X নির্ণয় করো তখন তুমি যে result পাবে সেটা মূলত একটা ছেদকের ঢাল প্রকাশ করে ছেদকের ঢাল প্রকাশ করে বুঝতে পারছো ছেদকের ঢাল প্রকাশ করে হ্যাঁ আচ্ছা ওই যে ছেদকের english টা মনেহয় একজন জানতে চেয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে second ওই second টা হবে আর ইস্পর্শক মানে মানে হচ্ছে ইস্পর্শক মানে হলো টেনজেন্স তাহলে লক্ষ্য করে দেখো আমি কিন্তু এই যে যে রেখা টা আছে এই রেখা টা নিয়েই কাজ করতেছিলাম বক্র রেখাটা নিয়েই কিন্তু আমি কাজ করতে ছিলাম এবং সেখানে আমি শুধু মাত্র দেখলাম যে del Y bye del X করা হয় তাহলে আমি সেদকের ঢাল পেয়ে যাবো ব্যাস মোরাল এইবার আমি একটা সর্ত আরোপ করতে চাই সর্ত আরোপ করার আগে, একটু খেয়াল করো আমি যদি এখন এখানে একটা সর্ত আরোপ করি যে আমি ভাই del Y bye del X কোনো সমস্যা নাই কিন্তু শর্ত হচ্ছে আমাদের

তখন একটা দুর্ঘটনা ঘটবে এখানে দুর্ঘটনা টা কি ঘটবে একটু খেয়াল করো তখন যে দুর্ঘটনা টা ঘটবে তা হলো যে আমি বলছি del X এর মাসনটা অনেক ছোট খুব মনদিয়ে দেখবা কিন্তু

যদি এখানে থাকতো তাহলেও যদি আমি a আর B কে যোগ করতাম তো A আর b কে যদি যোগ করা হয় এটা এইভাবে মোনাকোর যোগ করছি তখন দেখো এটা কিন্তু একটা চেদকীয় আছে লক্ষ্য করছো এখন আমার শর্ত হতো del X এর মান শুন্যের খুব কাছা কাছী মানে A আর B এর ব্যবধান টা শুন্যের খুব কাছা কাছী right কবি ক্ষুদ্র থেকে উজ্জ ব্যবধান অবস্থিত ধরো তুমি A বিন্দু কে আর একটু কাছে আনো আর একটু কাছে আনো আর একটু কাছে আনো so প্রথমে আমাদের যেটা ছেদক ছিল এইরকম পরবর্তী তে সেটা ছেদক হবে এইরকম এবং এই বিন্দুটা যখন A এর খুব কাছে চলে আসবে খুব কাছে তখন ছেদক আঁকতে গিয়ে তুমি দেখবা যে তুমি একটা স্পর্শ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 তখন খেয়াল করো তখন আমাদের মনে করো এরকম একটা রেখা আছে এই একটা ছেদক আছে

ব্যবধান টা কমাচ্ছি মানে হলো ধরো B কে কাছে আন্তে চেয়েছি suppose B টা আমি এখানে আনলাম তো B টা এখানে আনলেও দেখো কিন্তু এটা আমাদের চেদকি কিন্তু আছে লক্ষ্য করছো আমি B আরো কাছে আনলাম আরো কাছে আনলাম আরো কাছে আনলাম আরো কাছে আনলামআন্তে আন্তে আমি দেখবো A এর যদি খুব নিকটে চলে যায় তখন এইটা আর ছেদক থাকবে না এইটা তখন হয়ে যাবে হচ্ছে স্পর্শক কথাটা বুঝতে পারছো তাহলে ছেদক থেকে ছেদক থেকে স্পর্শ কে যেতে আমাদের শুধু মাত্র কিন্তু একটা শর্ত কেই মানতে হয়েছে এবং সেই শর্তটা বলতো কোনটা সেই শর্তটা হচ্ছে যে a আর B এর যে ব্যবধান এই ব্যবধান তা হচ্ছে শুন্যের খুব কাছা কাছী ফলে এই ছেদকটা যে কোন তৈরি করেছে যে কোন টা কে মনে করো আমি বললাম

আর ten theta desh মানে বুঝবে এইটা মূলত স্পর্শ কে ঢাল স্পর্শ কে ঢাল বুঝতে পারছো তার মানে হলো যে differentiation

differentiation এর মূল কাজ হচ্ছে তুমি বেবকলন করে যে result পাব কথাটা খেয়াল করো তুমি বেবকলন